অনেক বড় জিম আর খরচাও ভালো মান্থলি খরচা খুব প্রচন্ড ব্যয়বহুল বড়ো পারবে

পুরো মাঠের উপরে স্থানটা মাটি বলতে ওই রাফ ঢালাই করা সিমেন্ট বালি দিয়ে ই আর কি।

এটা একটা জেন্টস পার্লার গ্রামে এত সুন্দর জেন্টস পার্লার আগে হয়তো আপনারা কখনও দেখেননি খুব সুন্দর গ্রামে থাকতে পারে এরকম জেন্টস পার্লার ।

যেখান থেকে ওভার ব্রিজ চলে গিয়েছে। তলাতে অনেক গাড়ি চলছে। বাস স্ট্যান্ড ও আছে এটা। অনেক রকম বাস চলে এখান থেকে।

এই এটা একটা সরকারি বাস স্ট্যান্ড । বাস টা খুবই বড়ো। অনেক লোক উঠা নামা করছে।

আর খুব স্টুডেন্ট -এর মধ্যে আ থাকে আসে প্রাইভেট স্টুডেন্ট ।

সরকারি মেডিক্যাল কলেজ এবং হসপিটাল ।

এটা একটা মেডিক্যাল কলেজ অনেক বড়ো কলেজ -টা। এখানে বুঝতে পারছেন তো এখানে সব মেডিক্যাল ছাত্ররা পড়াশোনা করে অনেক ছাত্র এখানে থাকে।